এবং একজন ফুটবল পায়ে করে মারছে। দুজন বসে রয়েছে। আ ব্রাকে ব্রাকেট দিয়ে ঘেরা রয়েছে। জাল দিয়ে জালের নেট দিয়ে একটা সামনে ইয়ে গোল পোস্ট রয়েছে এবং সেখানে খেলা করছে বচ্চা ছেলে গুলো।

অনে এখানে গানের অনুষ্ঠান চলছে এবং গানের অনুষ্ঠানের মধ্যে এখানে পিয়ানো তবলা-আ রয়েছে আরো-ও ইন্সটুমেন্ট রয়েছে গানের।

একটা টি-শার্ট পড়ে রয়েছে একটা প্যান্ট পরে রয়েছে এবং সেখানে একটা তার ঝুলছে এবং গ্রীন কালার -এর--

এবং দুটো টেবিল রয়েছে টেবিলের মধ্যে এর মধ্যে একটা খাতা আর একটা স্যানিটাইজার একটা পেন এসব রয়েছে এবং একজন ব্ল্যাক শুজ পড়ে রয়েছে

হোয়াইট কালারের স্যান্ডো গেঞ্জি পরে আছে একটা লোক | এবং একটা লোক গাছে হাত দিয়ে রয়েছে | এবং পাশে ফলের--

এটা গাছের উপর একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে সেনেটের ও রেড কালোর একটা স্যু পরে রয়েছে বাচ্চাটা একটা ব্ল্যাক কালার - এর প্যান্ট পরে রয়েছে এবং গাছটা তে চেপে উঠে ধরে রয়েছে এবং পেছনে আরো দুটো গাছ দেখা যাচ্ছে।